এর বিল্ডিং হবে বলে আমার যতদূর সম্ভব এখানে ধারণা হতে পারে ।

এবং তার বাচ্চাকে আগলে রেখেছেন। এই জায়গায় দেখা যাচ্ছে |

দোকানটি খুব সাজানো গুছানো এবং সামনে কয়েকটি ফটো শুট করা আছে ।

এদিকে মনে হচ্ছে এটা কোনো রেস্টুরেন্ট হতে পারে বলে আমা--

মানে প্রাচীনকালেতেই সম্ভবত কোন বিল্ডিং হতে পারে।

বিশ্ববিদ্যালয়ে এর ও বই এখানে পাওয়া যায় ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানের কোনো মূর্তি--

এবং বইয়ের আকৃতি দেখে মনে হচ্ছে। এইগুলো উঁচু ক্লাস - এর বই ই হতে পারে ।

এখানে আমরা লক্ষ করছি সম্ভবত এটি হার্ডওয়্যার -এর দোকান হতে পারে।

প্রচুর অর্থের প্রয়োজন হয়েছে তেমনি দক্ষ মিস্ত্রিও প্রয়োজন হয়েছে।

পৌরসভার বাতিগুলি দেখে বোঝা যাচ্ছে এইগুলি খুব --